একটা উম উম দুকান বই এর দুকান নাম হচ্ছে সমীর বুক ষ্টল এখানে অনেক বই দেখতে পাচ্ছি জুতো রয়েছে লোকে ক্রেতা বিক্রেতা কে দেখতে পাচ্ছি না আর একটা জলের বোতল ও আছে।

এটি একটি মন্দির এর ছবি। মন্দি মন্দিরটা টুনি লাইট দেয়া ঘেরা।